আরও কী কী জিনিস রাখা আছে হলুদ কালারের প্যাকেটের মধ্যে উপরে আছে হলুদ কালারের প্যাকেট লাল কালারের প্যাকেট ।

আর সাইডে পিস করা রাস্তা আছে।

এখানে একটা দোকান যেটার উপরে লেখা আছে এলিগেন্ট সবাই চেনে তাই কেনে বোলানাথ সিমেন্ট হাউস ।

দুটা ফ্যান আছে দুটা লাইট আছে চারটা ফ্যান আছে দেখা যাচ্ছে একটা ছোটও দেখা যাচ্ছে আর দুটা পুরা দেখা যাচ্ছে একটা হাফ দেখা যাচ্ছে।

গ্রিন কালারের তিনটা চারটা আর রেড কালারের একটা চেয়ার ।

আর এখানে প্যাকেটও রাখা আছে।

আর দুটা আঃ ভদ্রলোক দাঁড়িয়ে আছে।

যেটা একটা বোর্ডের মদ্যে লেখা ওখানে অনেক মানুষ ওই জাগাটাকে দ্যাখতে গিয়েছে।

এটা একটা লাইব্রেরি যেখানে খাতা কলম পাওয়া যায়।

আর গ্যাস ওটো চা ফোর বার্নার গ্যাস দেখা যাচ্ছে এখা--

কুকুরের খাবার আছে যেটাকে বলে পিডিগ্ৰি ।